নিচে অনেকগুলি বড় বড় বৈদ্যুতিক খুঁটি দেখা যাচ্ছে।

আশেপাশে রয়েছে অনেক দূর দেখা যাচ্ছে ঘন জঙ্গলের মত পাহাড়ি একটা এলাকা।

এখানে একটি ছোট খাবারের দোকানের মত দেখা যাচ্ছে।

পাশে দুটি মোটর সাইকেল রয়েছে।

আশেপাশে সবুজ রঙের গাছপালা দেখা যাচ--

অনেক মানুষজনও দেখা যাচ্ছে নদীতে।

মানুষজন এখানে নদীতে স্নান করছে।

আর অন্যান্য কাজ করতেও দেখা যাচ্ছে এখানে মানুষদের।

যা দেখতে মনে হচ্ছে রেল স্টেশনের ওভার ব্রীজ ।

রয়েছে ছোট একটি সাদা রংয়ের ঘর।

পরনে সবুজ ও লাল রঙের শাড়ি।

এখানে একটি বড় নীল রঙের দোতলা ঘর দেখা যাচ্ছে।

উপরেতে লেখা রয়েছে ইন্ডিয়ান অয়েল ।

বিল্ডিংটি সাদা রঙের এখানে পিলারগুলো নীল রঙের রয়েছে।

এখানে একটি বড় খোলামেলা পাকা ঘরের মতো দেখা যাচ্ছে।

ও পাশে অনেকগুলো ছেলেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলাগুলো দেখছে।

যা গোলাপী রঙের বাতি দিয়ে সাজানো রয়েছে।